এটি ভারত সরকারের একটি সংস্থা যেটি অবস্থিত সল্টলেক -এ। পাশে গিরিল দিয়ে আবদ্ধ।

কিছু মানুষ রাস্তা দিয়ে এপার হচ্ছে রাস্তার পাশে অনেক উঁচু গাছ দেখা যাচ্ছে। রাস্তার ওপাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন।

রাস্তার পাশে অবস্থিত সিঁড়ি বিশিষ্ট এটি একটি ব্যাংক যেটির নাম আই_ডি_বি_আই ব্যাংক ব্যাংক -টি --